একটা মাকড়সা যদি নিজের চেষ্টা থেকে না সরতে পারে তাহলে তো আমরা অনেক বড়ো মানে অনেক বড়ো আকৃতির প্রাণী আমাদের তো বুদ্ধি আছে আমাদের কত সুযোক সুবিধা আছে আমরা কেন ছাড়বো তাই না তাহলে আমাদেরকে কি করতে হবে সফলতা পাওয়ার জন্য লেগে থাকতে হবে সবসময় মনে রাখবেন একবার সফলতা পেতে গেলে কিন্তু হাজারবার ব্যার্থতার সম্মুখীন হতে হয় তাতে হাল ছাড়লে চলবে না কোথায় আছে না

তাহলে যেটা বলছিলাম একজন সফল মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনি শুনলেন তাদের কাছে দূরে ব্যার্থতার গল্প সেই ব্যার্থতার গল্পগুলোর জন্যই কিন্তু তাদের সফলতার গল্পটা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 এর থেকে বেশি কোনো রহস্য কিন্তু সফলতায় নেই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 একটা দারুন জায়গায় গেলাম আমাকে সবাই চিনলো সবাই জানলো এটা কিন্তু আমার কাছে সফলতা নয় কারণ এই টাকা পয়সা সফলতার পেছনে ছুটতে ছুটতে না আমরা জীবনের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 আমরা হয়তো শান্তিতে ঘুমাতে পারছি না সেইটা কি আমাদের কাছে সফলতা একবার ভেবে দেখুন তো হ্যাঁ বরং আমার কাছে এটা মনে হয় যে আমার account এ একটু টাকা কম থাকুক আমার গাড়ি টা একটু ছোট হোক আমার বাড়িটা একটু ছোট হোক কিন্তু দিনের শেষে ঘুমটাই যেন আমার শান্তি হয় আমার কাছে সফলতা কিন্তু খুশির সমর্থ মাত্র অর্থাৎ যে খুশিতে আমি খুশি যে কাজটা করে আমি খুশি সারাদিন কাজের পরে এসে আমার যাতে মনে হয় যে হ্যাঁ আমার যেটা ভালো লাগলো আমি সেটুকু করলাম আমি সেটাই করলাম আমার কাছে কিন্তু সেটাই সফলতা

ফিরে তাকিয়ে দেখলাম আমার জীবনে হয়তো আর কিছুই নেই শুধুই bank এ টাকার অঙ্ক জমে গেছে কিন্তু কিছু ভেবে অর্থাৎ পুরোনো কোনো স্মৃতি মনে করে হাসার আমার কাছে কোনো topic নেই তখন কিন্তু কোথাও গিয়ে মনে হবে পয়সার পেছনে এতো না ছুটেও জীবনটাকে কিন্তু উপভোগ করতে পারতাম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 তাই যারা এখনো জীবন উপভোগ করার জায়গায় আছেন বা জীবন উপভোগ করার জায়গায় আছো তাদেরকে আমি বলছি জীবনটাকে জীবনের মতো করে বাঁচো মানুষ কুড়িতেও সফল হয় মানুষ পঞ্চাশেও সফল হয় মানুষ আশিতেও সফল হয় সফল তুমি হবেই যদি তোমার পরিশ্রম থেকে থাকে তবে সেই পরিশ্রম যেন তোমার জীবনকে চাপিয়ে না যাই সবার ওপরে কিন্তু জীবন সত্য আর তার ওপরে মানুষ সত্য জীবন উপভোগ করতে গিয়ে এমন কিছু করো না যাতে তোমার মনুষত্বে আঘাত পাই মানুষত্ব বজায় রেখে জীবন উপভোগ করো যাতে জীবনের সফলতা আসবেই এবং সেই সফলতা নিয়ে জীবনের শান্তির ঘুম ঘুমাতে পারো সফলতা আমার কাছে খুশির সমতুল্য মাত্র দিনের শেষে যদি আমি খুশি থাকতে পারি তাহলে সে সেখানেই আমি সফল আপনাদের কি মনে হয় সফলতা তাহলে কি আজকের মতো এটুকুই কথা হচ্ছে খুব শিগ্রী

ছাদে বসে আছি হাওয়া খাব বসে বসে । পোষ্য বিড়ালকে কোলে নিয়ে বসে আছি মেও মেও কোলে নিয়ে বসে আছি থাকো বসে দিচ্ছি তো ওকে চুলকে দিচ্ছি নিজে চুলকছি বলো তুই কি জিজ্ঞাসা করছিলি সেই ছোটবেলায় চলে এসেছিলাম সতেরো সালে

সতেরো বছর বয়সে এখানে এলে সতেরো বছর বয়সে হ্যাঁ তাইতো তোকে পেলাম তোর বাবার সাথে বিয়ে করে অনেক কষ্টে গেছে দিনগুলো তখন তোর বাবা কিছু কাজ করত না রোজগার পত্র ছিল না কিভাবে দিনগুলো কেটেছে দিনের দিন করে অনেক কষ্ট কেটেছে তারপরে এই জানিস তো শাশুড়ি মা ওরকম ছিল আর স্বামী যদি কিছু না করে সে তো সবাই সুযোগ নেবে না

স্বামী কিছু করলে কেউ সুযোগ নেয় না বুঝেছিস

স্বামী যখন রোজগারপত্র করত না

আর কেটে যাচ্ছে দিন অনেক বছর

আর একা ভাবে থাকা একা রেখে দেওয়া কষ্টে দিনগুলো কেটেছে একটা ঘর থাকতেও ঘর নেই সিঁড়ির তলায় থাকা ওইগুলো একটু ওনাকেও সামলানো উচিত ছিল তাই না

कुछ कहिए আজ এই জায়গাটা আছে আর সবকিছু পেরিয়ে আজকে আর আজকে আর কেউ কিছু বলতে পারবে না করতে পারবেনা বুঝেছিস আর তোমার ভরা সংসার বাবু হল

ওই যে কেলো খাবার খেতে এসেছে আচ্ছা উপর থেকে গেল তো এক্ষুনি ভাতটা পুরো গলে গেছে হ্যাঁ ভিতর দিকে আমি তো উপর দিকে নাড় ঠিক ছিল মা

আমি নাড়া দিয়া ভাতটা যেটা দিলাম সেটা তো ঠিক ছিল আমি তো তোমায় দেখালাম বল

বুঝতে পারছি না যাই হোক তখন এরকমও দিন গেছে এক সপ্তাহ ও আমাদের না খেয়ে গেছে দিনগুলো এক সপ্তাহ

না খেয়ে দিনগুলো কেটেছে কত কষ্ট দিন গুলো কেটেছে সবই ভাগ্য সেই থেকে চলছে আমাদের টুকটুক টুক টুক করে দিনগুলো বাবার পাশে তুমি থেকেছো এতগুলো বছর

আজকে কোন ভাত বসানো হয়েছিল হাড়িতে না হ্যাঁ ভাত বসানো হয়েছিল তো মা কালকের ভাত ভাত বসানো হয়েছিল?

হ্যাঁ মা আজকে কালকের ভাত ছিল ও হয়েছে হ্যাঁ কারণ নাড়ুদের যখন দিলাম আমি তো দেখলে বলো তোমার সামনেই তো দিলাম আজ একটু ভাতটা পুরো গলে গেছে তোমাকে দেখিয়ে তারপরে উপুড় করে দিলাম তখন হয়তো গলে গেছিল already তখন হয়তো গলে গেছিল যাই হোক

সেই ঘর হতে সেই ঘরেই ছিলাম আস্তে আস্তে বাবা উপরে ঘর করল ঘর করতে সেই ঘর একটা আমরা তিনজনে উপরে তারপর আস্তে আস্তে আবার নিচে ঘর করল এরকম করেই কেটে যাচ্ছে তারপরে বাবুর যখন তিন বছর তখন উপর থেকে নিচে চলে এলাম আমরা তারপরে বিদ্যালয়ে ভর্তি করলো তারপর পড়াশোনা করলো এখন পড়াশোনা করে ভালো করে পড়াশোনা করল বড় বড় পাঠশালায় ওখান থেকে পড়াশোনা করে তারপর মেয়ে হল উচ্চ বিদ্যালয় গেল বিশ্ববিদ্যালয়ে গেল সেখানে পড়াশোনা করল করে একটা কারখানায় কাজ করছে চলছে এইভাবে বাবু তখন ছয় বছর বয়স তখন মৌ হল সেই চলছে যাক তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ওনার এগোনোর পেছনে সব সময় পাশে ছিলে ছিলাম দেখা যাক কতদিন পাশে থাকতে পারি থাকবে থাকবে কেন থাকবে না আরো এগিয়ে যাবে তোমার কি সমস্যা হচ্ছে কথা বলতে না আমি ওই উম ভাতটা বসালাম তোর বাবা ভাত খেতে পারবে না যা ভাত হয়েছে পুরো গলে গেছে ভাত তোর বাবা এক গাল ও এক গাল ও ভাত খেতে পারবে না ওই জন্য তো তোর বাবার জন্য ভাত বসালাম আবার আমি খেতে পারবেনা এক গাল ও ভাত খাবেই না। পুরো ভাত গলে গেছে আজকে বুঝতে পারলাম না

তোর বাবার জন্য করলাম আমরা যা করে কিছু খেয়ে নেব ক্ষন পুরো গলা ভাত খেতে পারবে না বাবা ওই জন্য ভাত বসালাম আবার কালকে যে ভাত ছিল সেটা তো মিশিয়ে ও ভুল করে ছিলাম না বুঝতে পারছি না কালকে ভাতটা কি অনেক রাত্রিবেলা রেঁধেছিলি ওই যখন ওদের ভাত দিয়েছি রাত্রে তখনই তুলে দিয়েছিলাম হাঁড়িতে

ওই জন্যই ভাতটা খারাপ হয়ে গেছে পুরো ভাতটাই খারাপ হয়ে গেছে পুরো ভাতটা খারাপ হয়ে গেছে খেতে পারবে কিনা সন্দেহ জানিনা বাবু টাবু খেতে পারবে কিনা মাছের ঝাল হয়েছে আমি তো সকাল বেলা যখন ওদেরও ভাত দিলাম তখনো ও ওরকম কিছু মনে হলো না গো সকালে যখন দিলাম ভাতটা তারপরে উপুড় করে

হম এবার দেখবি কেমন হয়েছে ভাতটা আর আহ সাদা কৌটো না ওটা আহ ভর্তি তাই ভাত ছিল তাই মিশিয়ে দিলাম এবারে তাহলে না ঐরকম করতে হবে জানো তো ঐ বিকেলবেলা যখন পরিষ্কার থালা থাকবে ওদের ওই তুলে দেবো দিয়ে ভাত একেবারে তুলে নেব হ্যাঁ

আর কি জিজ্ঞাসা করছিলি বল ঐ কিভাবে দিন কাটালে তখন বাচ্চা তোমার পেটে ছিল হ্যাঁ ওই বাবু

কথা একটু কেটে কেটে যাচ্ছে জানো মা

net তো on রাখতে হবে তবে কথা বলা যাবে না net on রেখে কথা বলতে হবে যাইহোক আবার দুটো বেরিয়ে গেল বাদ দে আর

দশ মাস পর বাবু পেটে এলো তারপরে চলছে টুকটুক টুকটুক করে সংসার কষ্ট অনেক কষ্ট করে করে করে করে তবে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা প্রথমে সিড়ির তলা তারপর উপরের ঘর এইসব হওয়ার পেছনেও তো অনেক অশান্তি রাগারাগি সব কিছু হয়েছিল শুনেছিলাম অনেক কিছু করে করে করে করে করে তবে এই জায়গাটা একটাই কথা বলবো মা তুমি যে রকম বাবার পাশে মানে কি বলবো আর বলে না এমনিতে খুব ভালো একটা জুটি হলে যে হরো পার্বতী সত্যি কথা বলছি মা হ্যাঁগো সত্যি কথা বলছি আমি যে তোমাদের দেখেছি নাগো মানে তুমি যেভাবে বাবাকে বোঝো বাবাকে ভালোবাসো বাবার প্রত্যেকটা জিনিস একটা বউ হয়ে এখনকার দিনে তুমি বলো এত বউরা অত বোঝে এখন আমি যদি বলি বেশিরভাগ হ্যাঁ হ্যাঁ অনেকে তো আমার থেকেও তো ভালো হয় বল?

ওটাই হচ্ছে কথা তারা যে তাদের দিকটা বোঝে গো মা যে আমি ভালো থাকবো আমি ভালো খাবো মানে তার মতো করে তাকে ভালো রেখে ভালো থাকা তো আমি তো বলব মা তোমার দেখে শিখেছি

একজনকে ভালো রাখলে তবেই তো তুই ভালো থাকবি তাই না? হ্যাঁ বাবা যেরকম নিশ্চয়ই তোমাকে ভালোবাসে আমি তোমার দিকে যদি বলি তুমি তো এত কষ্ট পেয়েছিলে আগের জীবনে, এখানে এসেও কষ্টের মধ্যে বাবাকে ছেড়ে যাওনি সবকিছুই আছো না না গো মা সত্যি বলছি বিশ্বাস করো আমি যদি কাউকে এরকমভাবে দেখে থাকি সেটা হল তোমরা বিশ্বাস করো

হ্যাঁ মা হ্যাঁ তোমাদের আশীর্বাদে সবকিছু সেরকম ভাবেই চলবে আর তোমাদের তো দেখছি এরকম আমার বাড়িতে আমার বাড়ির যেটা বলেছিলে যে সেরকমভাবে নিয়ম সেরকম চলাফেরা এখানে নিয়ম চলাফেরা আলাদা না? সব ঠিক হয়ে যাবে ঝগড়াঝাটি না করে সব ঠিক হয়ে যাবে একটু সময় দে

হ্যাঁ তুমি কোথাও বেরোলে বলে যাও আমার বাড়িতে এতটা হতো না আর ও ভাবতো আমার যে হবে সে একটা আমাকে জিজ্ঞাসাও করে না এইজন্য রাগ হতো যাক তোমাকে পাশে পেয়েছি বলে মা

মানে কষ্ট পেয়েছি বাপের বাড়িতে সে খাওয়া-দাওয়া হয়তো হয়েছে কিন্তু মনের দিক থেকে যে বাবা ভালোবাসে না এইসব হেন ত্যান কিন্তু এই বাড়িতে প্রত্যেকজনের ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলছি আর তারপরে তোমাদের দুজনের যে মানে একটা মিল আছে না গো সেটাই অনেক মানে দেখাও অনেক সত্যি বলছি মা বিশ্বাস কর অনেক পাওনা জিনিস

একদম মন থেকে বলছি আমি ছাদে দাঁড়িয়ে আমি একা আমি ছাড়া কিছু এ করে কথা বলবো না মা সত্যি কথা বলছি গো অনেক ভাগ্য অনেক ভাগ্য বুঝেছো হ্যাঁ মা হ্যাঁ এরকম ভাবেই কেটে যাবে, আমাকে তো চেনো বলো না তোমাদের দেখে যতটুকু শিখছি মানে কিছু বোঝা বল এ বলো তবে যেটা বলো এখন বুঝিনা মানে তোমার ছেলের দিক থেকে কারণ তুমি যে রকম বাবার সাথে তুমিও ছোট ছিলে বাবাও ছোট ছিল, সেই বয়স থেকে একসাথে মানে সেই বোঝাপড়া সবকিছু

হ্যাঁ সেই মানে সত্যি কথা বলছি সত্যি মন থেকে এলো বলেই তোমায় বললাম সেটিকে জানলেই চলছে

বলছি সেই থেকেই চলছে না তিরিশ বছর কেটে

এই দেখো যদি বলো তিরিশ মানে এটা যে কাটা হয়েছে ত্রিশটা সাল কিন্তু তুমি এটা ভেবে দেখো মা থাকলেও তো মানুষ মানুষকে চেনে না বোঝেনা হম হম হম তোমরা যেটা দুজন দুজনকে বুঝেছ তোমার ধরো মুখটা একটু চুপ হয়ে আছে তুমি কথা কম বলছ তখন বাবা ঠিক ধরে ফেলে

খারাপ হতে পারে বা কিছু শরীর খারাপ হতে পারে এইসব

হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসাবাদ এই সবগুলো আমার বাড়িতে তো বিশ্বাস কর এই রকম আহ কারকে কেউ জিজ্ঞাসাবাদ তো নয় কেউ মুখের দিকে তাকাতেও তো না হয়তো বিশ্বাস করো এই যে আজকে যেমন সকাল বেলা ভাব ভাব করলে হম আমার কি যে আনন্দ হলো না যে কি বলবো

নিজের লোক তো বেশি মানে স্বামী নিজের নিজের লোক তো ও রাগ আসবে আবার মনে হবে কথা বলি দেখ ও ছোট থেকে আমাকে বড় করলো ধরতে গেলে তাই না সতেরো টা বয়সে যখন তুমি এখানে চলে এসেছো সতেরো তে অনেক ছোট মেয়ে না কিছুই এখনকার দিনে মেয়েরা তো কিছুই বোঝেনা আমার বোন যেমন আমার বোন সতেরো বছর কিছুই বোঝে না দেখো আর তোমার সেই বয়সে চলে এসেছ হম এই হচ্ছে কথা দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল

ত্রিশ সাল এখানে বিয়ে হয়ে চলে এসেছি এই বাড়িতে বজবজে

সোদপুর থেকে বজবজ চলে এলাম পালিয়ে পড়তে যাওয়ার নাম করে কতটা একটা মনের সাহসও দরকার? সেই অচেনা একটা ছেলে কেমন পরিবার কেমন বাড়ি কিছুই বুঝিনা কিছুই জানিনা হম যখন জানলে যে বাড়িতে এরকম সব কষ্ট হচ্ছিল তখন হ্যাঁ কষ্ট তো অবশ্যই হবে না? তখন তো কষ্ট হবেই হতো কষ্ট হবেই সবাইকে ফেলে রেখে চলে এলাম মাকে ফেলে রেখে চলে এলাম আর কারো কথা ভাবি নি মায়ের কথা সেই দিদার দিদার কথাটাই বলছি হ্যাঁ অতটা টান ছিল না আমি একটু চঞ্চল ছিলাম তো ছোট থেকেই মাকে পাইনি বলে ওর জন্য একটু চঞ্চল ছিলাম আমি চঞ্চল ছিলাম মাকে পাইনি অতটাও টানছিল না অতটাও কিছু মনে হয়নি নতুন সংসার করছি এই বাবার পুরোপুরি আহ সময়টা তখন এই ভাবেই কষ্টে সৃষ্টি কেটে গেছে না দিনগুলো যাক এখন তো আর কোন কষ্ট নেই এখন সবাই ভালো আছে। একদম একদমই সবাই মিলে হাসাহাসি ঠাট্টা সবকিছু চলে শুধু আনন্দ ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে